সামনে অনেক বড় একটি পাকা রাস্তা রয়েছে.

চারিদিকে অনেক সবুজ গাছপালা রয়েছে.

গ্রামের পাশে রয়েছে সুন্দর একটি পুকুর।

ওপরে চারিধারে ঘেরা আছে কাঁচা বেড়া দিয়ে .]

কিছু ছেলে রাস্তায় হকি খেলছে.

স্ট্যাচু এবং আশপাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

রেস্টুরেন্টের ওপরে দেওয়ালের মধ্যে অনেকগুলি খাবারের ছবি রয়েছে.

এখানে প্রেসার কুকার মিক্সি গ্যাস ওভেন অনেক কিছু পাওয়া যায় .

এ দোকানে গিয়ে আমাদের সাংসারিক জিনিসপত্র আমরা কিনে আনতে পারি।

এখানে একটি অনেক বড়ো হোলসেল দোকান লক্ষ্য করা যাচ্ছে .

এখানে একটা সবুজ কালারের জলের ট্যাংকি লক্ষ্য করা যাচ্ছে.

তাদেরকে প্রশিক্ষণের জন্যে একজন টিচার মুখে মাকস পরে পরনে শাড়ি দাড়িয়ে আছেন।

এখানে এইচ_ডি টি_ভি ফিলিপসের অনেক যন্ত্র আছে .

এখানে দুটি এল_পি_জি ভর্তি গাড়ি আছে.

এলপিজির প্রধান উপাদান হলো বিউটেন .

এল_পি_জি আমরা দৈনন্দিন জীবনে রান্নার কাছে ব্যবহার করে থাকি।

দোকানে একটি ফ্যান রয়েছে এবং একটি সামগ্রী মাপার যন্ত্র।

এখানে আটজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে.

এটি লোক দাঁড়িয়ে ছেলেদের খেলা দেখছেন

এবং দূরে রয়েছে একটি টাওয়ার মাঠের চারিধারে রয়েছে অনেকগুলি সবুজ গাছপালা।

গ্লাসের ঠিক পিছনে রয়েছে হলুদ কালারের দাওয়াল .

রাস্তার দুধারে রয়েছে বড় বড় বিল্ডিং ।

এখানে একটি গাছ বাগান লক্ষ্য করা যাচ্ছে।